দাঁড়িয়ে থাকটে দেখা যাচ্ছে নিচে একটি ছোট বক্স রয়েছে মধ্যমটির নিচে কটগুটি পদ্দ পাপড়ি রয়েছ--

ছবিটিতে অনেক ছোট ছোট বাচ্চাদের দেখা যায়। তাই এরা প্রত্যেকে স্কুল -এর ইউনিফর্ম দ্বারা পড়ে রয়েছে ।

ছাদের ওপরে বসে পড়াশোনা করছে সামনে কিছু--